আর সেকে সাইড এ সাইড এ এক দুটা দোকানু দেখা যাচ্ছে আর অনেক।

এই ফটো টো একো চিড়িয়া ঘরের ফটো বটে যাহা--

তে খুব ভালো লাগছে ওই সাইডে একটা কে লাল কালার এর চিয়ার রাখা আছে ।

এই ফটো টয় এব পার্ক -এর ফটো বটে এ যাহা দেখার জন্য কটি--

অনেক ভালো দেখাচ্ছে ওই সেলুন এর নাম বটে আর. কে. সেলুন । ওহার ভিতর সেলুন টে অনেক সামান রাখা আছে ফেসওয়াশ করার খাতির অনেক প্রকারের সামান --

এই ফটো টয় এক বড় করা বিল্ডিং এর ফটো বটে। জন বিল্ডিং টোর উপরে লিখা আছে এল. এস. আর ওই বিল্ডিং টোর একটা বড় বড় পোস্টার নিয়ে একজন পোস্টার টায় লেখা আছে ফিজিক্স আর ও সাইড এ লিখা আছে টিউশন হোগা।

আর যাতে ও সাইডে একটা দোকান আছে দোকানটায় কুরকুরি প্যাকেট অনেক রাখা।